দুরে একটি পাহাড় দেখা যাচ্ছে তার সামনে অনেক ধানের জমি রয়েছে।

একটি ছোট মতো জলাশয়কেও দেখানো হয়েছে।

এর সামনে একটি বিশালতর রাস্তা রয়েছে।

দৃশ্যটি একটি অপেক্ষার জায়গা যেখানে লোকেরা বসে আছে এবং দাঁড়িয়ে আছে।

একজন কালো রঙের সোয়েটারও পরে আছে।

এখানে অসংখ্য রুমের সারিবদ্ধতা লক্ষ্যণীয়।

গোলাপী লতা গুল্মগুলি উপরে সাজানো রয়েছে।

এটি সাদা এবং লালের সংমিশ্রণে তৈরি একটি মন্দির।

ইস্কুলের সামনে একটি মাঠ রয়েছে যেখানে ছাত্র ছাত্রীদের ভীড় লক্ষ্যণীয়।

ছবিটি মূলত একটি নৌকো ঘাটকে চিত্রিত করছে নদীটি সুদুরে মিশে যাওয়া জলস্রোত নিয়ে তৈরি।

যেখানে যাত্রীদের ভিড়ের আনাগোনা রয়েছে।

ছবিটিতে একটি নার্সারি -র ভিতরের অংশকে দেখানো হয়েছে।

এখানে অনেক চারাগাছ দেখা যাচ্ছে।

কিছু চারাগাছ ঝোলা আছে কিছু চারাগাছ তাকে রাখা আছে।

তাকে ঘিরে অসংখ্য গ্রামীণ মানুষের ভিড় লক্ষণীয়।

চা বাগানের চা গাছগুলি সবুজ রঙের।

এখানে ফ্যান লাইট নানা রকম ইলেকট্রিক দ্রব্য পাওয়া যায়।

এয়ারপোর্টটি দেওয়ালটি কাঁচের এবং উপরের ছাদটি অনেক নকশা করা আছে।

এইগুলি কোনোটা লাল কোনোটা কালো এবং কোনোটা নীল।

তারা স কেউ একই ড্রেস পরে নেই কেউ কেউ লাল কালারের ড্রেস কেউ ব্লু এবং কেউ হলুদ রঙের ড্রেস পড়ে আছে।

ছবিটি সম্ভবত একটি উচ্চ বিদ্যালয়কে প্রদর্শিত করছে।

এটি একাধিক কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবন বলে মনে হচ্ছে।

এর পাশে কৈলাস হেলথ সি মৃদুভাবে জ্বলজ্বল কর করছে।

ব্যক্তিটি একটি চেকার্ট শার্ট ভেস্ট এবং গাঢ় প্যান্ট পরে আছেন।

ছবিটি গোরোখপুরের পিপ্রাইজের একটি রাস্তার দিশ্য চিত্তিত করে।

যেখানে মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের আমদানি রপ্তানি করে থাকে।

এস পাশে একটি গ্রিলও রয়েছে।

ভবনটিতে সাদা রঙের জালানার সমাহার রয়েছে।

খাবার প্রাঙ্গনে পরিশেবন করা হয় তবে অনেক রেস্টুরেন্ট টেক আউট এবং খাবার বিতরণ পরিষেবাও পাওয়া যায়।

এখানে একটি জলাশয়কে দেখানো হয়েছে।

ছবিটিতে বিষ্ট বুদ্ধের একটি মূর্তি দেখানো হয়েছে।

দেয়ালের একপাশে ভাজ করা কাপড় সম্ভবত শাড়ি বা অনুরূপ পোশাক দিয়ে সাজানো তাক রয়েছে।

কিছু মোটরসাইকেল আর একটি সাইকেল রাখা আছে।